হ্যাঁ এইরকম হয়েছিল বাপ্পা আছে না আমার বন্ধু বাপ্পার ছেলের অন্নপ্রাশনে ওই জামসেদপুরের golf ground টা আছে বিষ্টুপুরে ওই golf groun টা তো বিশাল ground ওই ground টা পুরো ভরিয়ে দিয়েছিলো stall এ মানে কিছু stall বাকি নেই last এ মানে আমাদের বাঙালি দের পিঠে সেই পিঠের stall ও ছিল। যে যা খাচ্ছে খাচ্ছে প্রচুর ভর্তি মানে, কতো যে, খাচ্ছে যা ঘুরে ফিরে যার যেটা ইচ্ছা লোক ও তো সেরকমই হয়েছিলো প্রায় দুই আড়াই হাজার লোক হয়েছিলো।

কেউ ভাড়া সবাই কে কি আর দেয় ওর সব member রা নেয় golf~golf club এর হ্যাঁ সেটা আবার দায়িত্ব থাকে পরিস্কার করার glof mem~golf club এর member রা আহ নেয় ভাড়া ওরকম private party র জন্য। সেটা অনেক কাঠ খড় পুড়িয়ে জোগাড় করতে হয় সবাই কি আর পাবে? golf club এর member কি আর সবাই হতে পারে? না হয় না। সেই টাকাওয়ালা রাই হয় অতো টাকা ওয়ালা কতো লোক আছে? সেটাও তো দেখতে গুটি কয়েক আছে এটা কি football ground যে সবাই চলে যাচ্ছে।

না হয়নি তো use করে তো সব পরিস্কার করিয়ে দেয়। পরের দিন সব পরিস্কার একদম neat and clean আর তোর কি খবর বল তোর কেমন হলো আজকে? shooting?

আর তার আগে এখানে গেছিলি? আর কোথাও গেছিলি নাকি তখনি বেরিয়েছিলি? ও। বাবা অতক্ষণ? চার ঘণ্টা বসিয়ে রাখলো? কী করছিলো? আচ্ছা। ও কতক্ষণের এটা হবে add টা? ওটা কে দেখবে ও মানে ওপরে যেই গুলো থাকে display board এর মতন cinema র মতন হতে থাকে ও। ওটা হঠাৎ হচ্ছে কী basis এ কি হচ্ছে কি ওটা, ও।

ও তো সবই কি shadow তে আচ্ছা কোনো ইয়ে নেই কারো মুখ নেই চরিত্রের, তাহলে একদিন আলিপুর যাবো। গিয়ে দেখে আসবো সন্ধ্যে বেলায়।

তুই এমন এমন কাজ করছিস যে যেগুলো তে লোকের বোঝাই মুশকিল কোথায় নাগিনের ভাই, কিছু বোঝা যাচ্ছে না। তবে গলা টা তোর দুর্দান্ত লাগছে আমি অবাক হয়ে গেছিলাম কিছু বুঝতেই পারা যাচ্ছে না এরকম ধরনের recording এ হ্যাঁ সেটাই তো দেখছি আমি recording এ তোর গলা এমন change হয়ে যায় তার মানে, Original গলা আমরা কারো শুনতে পাই না original গলা কেমন হয় জানিনা সামনা সামনি কথা বললে,

সেদিনকে সায়ন্তি বলছে অনির্বাণ ভট্টাচার্যের কথা খুব ভাল লাগে খুব ভাল লাগে আমি বলছি হ্যাঁ আমার খুব একটা ভালো লাগে না তবে হ্যাঁ অভিনয় ভালো করে তখন ওই আহ বানী sir বলছে, অনির্বাণ ভট্টাচার্য কে, অনির্বাণ ভট্টাচার্য কে? তখন আমি বললাম ব্যোমকেশ এর এরকম এ করেছে, আমি বললাম দুই, দ্বিতীয় পুরুষ দেখেছেন? ওটা তে, ও চেনে না ও ওদের কে চেনে না ও এইসব লোকদের চেনে এইসব ধর এই ভুতের ভবিষ্যৎ টবিষ্যৎ এইসব তারপরে ঋত্বিক চক্রবর্তী মানে ওর cinema কিছু দেখেনি আরকি, ওর কাজ দেখেনি। হ্যাঁ চোদ্দ বত্তিরিশ তাহলে রাখছি ভালো থাকিস।

বাদাম দিন কাটাচ্ছি ওহ আর কি করবো? কোনো government চাকরি আসছে না। দিদি কিছু করছে না young star দের জন্য, কি করবো বল? এই বাদাম খাচ্ছি বাদামও টাকা শেষ হয়ে গেলে তারপরে চিড়ে খেতে হবে। কিচ্ছু করার নেই আর। কি করবো? চাকরির খুব problem. হম এখন তো সরকারি তো কি করবো? দিদি তো বলছে কি? চাকরি নেই নিজে ব্যবসা খোলো। last এ তো চিড়ে করতে চিড়ে আর ঘুগনি করতে হবে নাহলে তো কি করবো? হ্যাঁ এটাই তো ভাবছি তো না এটাই করতে হবে কিন্তু এটা না। হম দিদি অনেক এ বার করেছে তিনটে tower বার করেছে। তাই ভাবছি ওইটা তে form fill up করবো। নতুন কি বার করেছে ওটা এখন? হম না আমার বি এড complete হয়ে গেছে জানো? ওহ তো এখনো কোনো আমি আগে কাজের কোনো এ পাচ্ছো না তাই তো? এই তো security র কাজ করছি। আর নিজের পড়ালেখা করছি। আচ্ছা পাশাপাশি কিছু করছো আর কাজ? একটা ভালো better কাজ খুঁজছো তাই তো? দেখো যদি পড়ালেখা করতে হয় তাহলে তো ভালো কাজ করতে পারবো না। কেন কি? ঐখানে কাজের চাপ থাকবে ওরা বলবে পড়ার জন্য তো আমি তোমাকে রাখিনি। তোমাকে কাজের জন্য রেখেছি। হম হম তাই জন্য security র কাজ করছি এ। আট ঘন্টার job থাকে। ভোর বেলা ঢুকে যাই। যা খাতাপত্র থাকে শেষ করে দিই। তারপরে টানা ছ ঘন্টা পরে পড়া করি তারপরে আবার খাতাপত্র নিয়ে শেষ করে বেরিয়ে যাই বাড়ি থেকে পরে। বেশ ভালো ভালো ভালো। হম গরম কালে AC র হওয়া খেয়ে নিলাম।

সবকিছু হয়ে গেলো হ্যাঁ দুটোই হবে দুটোই হবে তারপরে free wi-fi ও থাকে। পড়াশোনার একটু সুবিধাও হবে অনেকের। হম পড়ছে চাইছে এখন। সকলের সুবিধা হবে। ওটাই আছে আর তারপরে কি আছে এখন? seat বেরিয়েছে হ্যাঁ রাস্তায় একটা কম্পিউটার center আছে। তাহলে ওইখানে গিয়ে free টেট এর form fill up করবো। একটু wait করছি। এই মাসটা শেষ হয়ে গেলে নতুন মাস আসবে তাহলে স্যালারি আসবে। জানিসতো পনেরোশো টাকা charge রেখেছে মাত্র?

মানে অনেকটাই নিয়ে নিচ্ছে। তাহলে কিছু করার নেই এত বেরোজগাড়ি আছে জানে সবাই দেবেই দেবে। হম আমাদের তো এখানে কাজের অবস্থা খুবই খারাপ। হম কাজ পাওয়াই যাচ্ছে না ঠিক মতন ভাবে। সবটাই তো ব্যাপার আছে কিছু করার নেই। যে অবস্থা চলছে এটাতে যে ধরে আছে ওটাই ধরে থাকুক। এদিকে এতটা এতজন রা কাজ থেকে তাড়ানো হয়ে যাচ্ছে ওরা বার করে দিচ্ছে টাকাই দিতে পারছে না। হ্যাঁ হ্যাঁ হম আর তোর কি অবস্থা ওইখানে? আমার চলছে একরকম। কি করছিস এখন? আমার তো এই তো কলেজ টা complete করে এখন টুকটাক বলতে গেলে টুকটাক কাজ হচ্ছে। মানে বাড়িতে একটা দোকান আছে নিজেদের তো সেই দোকানেই কাজ করছি পাশাপাশি কাজ দেখছি। কোনো job আছে যাতে পাই। তার জন্য দেখছি form fill up ও করছি। হম আহ গিয়ে interview দিচ্ছি reject হয়ে আসছি আবার ঘুরে ঘুরে। তো কি কাজের হাল খুব খারাপ আর তো কি বলবো? কিছু বলার নেই সব তুমিও জানো সবকিছু। হ্যাঁ সবার ওরকমই অবস্থা রে। যারা আগে থেকে ধরে রেখেছে ওরাই বাঁচতে পারছে না। আমরা নতুন নতুন কি করে ঢুকবো? হম ব্যাপার এটা। এইতো বাড়ি থেকে বলছে বেশি দূরে যেতে হবে না দোকান টোকান আছে ব্যবসা টা চালা। মানে ব্যবসার থেকে একটু better হম হলে ভালো হয় এত দূর পড়াশোনা করলাম। তাহলে উম ব্যবসা ধরলে আর তখন কি করবো? পরবর্তী কালে তার জন্য বলি হম একটু কাজ কিছু খুঁজি চাকরি বাকরি কিছু দেখি সরকারি কিছু। training নিতে হবে কিছু। তো ওটাই দেখছি না হলে last এ একটা কাজ করবো শুনিস হম চুপচাপ ব্যাগ টা টানবো ব্যাঙ্গালোর বেরিয়ে যাবো। ঐখানে যাবার পরে apply করবো কিছু কিছু। যদি পেয়েযাই কিছু। হ্যাঁ বাইরের দিকে গেলে আমাদের state এ তো কোনো কাজ সেরকম আর তো ভালো নেই। অন্য state এ গেলে হম একটা কিছু কাজ পাওয়া যেতে পারে। কারণ অন্য state গুলো better আছে। আমাদের state এ শুধু politics নিয়ে শুধু কাজ হচ্ছে। শুধু এই হ্যানা ত্যানা বলে হম আর ছোলা মোটর বেচতে বলছে। এটা অনেকটা দূরের দিকেই হয়ে যাচ্ছে ওই জন্য আমাদের state এ কাজ পাওয়া ঠিকমতো যাচ্ছে না। যা যাচ্ছে সব টাকা দিয়ে দিতে হচ্ছে। আর যদি হম source তোমার থাকে তাহলে আর কোনো ব্যাপার নয়। তাহলে তোমার কাজ একটা পাওয়ার মতো chance থাকে। আরে কি বলবো? একটা school এ interview দিতে গেছি। ঠিকাছে? বি এড যেহেতু হয়ে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ একটা school এ interview দিতে গেছি as a teacher. হম তাই ওইখানে একটা আমি মানে মানে পেন ছিল না আমার কাছে। পেন ছিল দুটো পেনের কালী শেষ হয়ে গেছে। হম এবার একটা cleaner যে clean করে। পরিষ্কার করে। হম থেকে ভদ্র লোক ওনাকে জিজ্ঞেস করলাম দাদাভাই যদি আপনার কাছে পেন থাকে একটু সাহায্য করবেন?

হ্যাঁ আছে পেন আছে পেন আছে হম তা এই উনি বললেন কি? উনি বললেন কি ঠিকাছে পেন আছে নিয়ে নিন। আমি বললাম হ্যাঁ দিন। পেনটা নেওয়ার পরে হম আমি নিজের কাজ করে নিলাম কাজ বাজ করার পরে interview দিতে গেলাম। ভালো interview হয়েছে। বলেদিয়েছি সবকিছু হয়েগেছে কথাটা।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 ছ দিন ছ ঘন্টা পুরো ঢুকিয়ে দিয়েছে আমাকে। হম তারপরে যখন বার হচ্ছি, আমি ওই ভদ্রলোক কে দেখছি একটা কাগজে কি লিখছে? আমি বললাম cleaner লিখছে বাহ্ পেন দিতে গেলাম দাদাভাই thank you. মানে অনেক অনেক উপকার হয়েছে আপনার পেন টা আপনি দিয়েছিলেন। বললো না না কোনো অসুবিধা নেই। পেন না থাকলে পড়ালেখার কি লাভ? এরকম বলছেন আমার কাছে পেন ছিল কালি শেষ হয়ে গেছে। বললাম আমাকে ঠুকছে না আপনাকে বলছি না এমনি আপনার কাছে পেন আছে তাহলে আপনি কাজ করছেন আপনি তো ভালো মানে লিখছেন। বলে হ্যাঁ আমি graduate আছি বলে আমি বললাম হ্যাঁ graduate? বলে হ্যাঁ আমি graduate আমি graduate হওয়ার পরে এরা আর কি করবে? কি করবো দাদা কাজ বাজ নেই তাহলে এটাই করছি। আমি অবাক হয়ে গেছি। কি Cleaner মানে sweeper যে ঝাড়ু ঝেটা মারছে school এ। ও graduate করে বসে আছে। আর কি হাতের লেখা? আরে কি অবস্থা বলতো market এর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

ভালো করে হয়নি বলতে হম interview টার মধ্যে আমি অতটা এ করতে পারিনা। হম হম interview দিতে গিয়েছি তো যেমন যাই তেমনই গিয়েছি তো। এবার জিজ্ঞাসা করছে তুমি কতটা সিঁড়ির part ভেঙে এসেছো? মানে কতটা count করেছো বলো? তো হটাৎ করে যেমন প্রশ্ন টা করেছে, তো আমি অতটা দেখিনি মানে গুনেও উঠিনি। যে পাঁচতলা উপরে উঠলাম যে কতটা সিঁড়ি হতে পারে?

আর আমারতো চাই যে হম একটা কাজ হলে better হয়। সময়ের পরীক্ষা টা নিয়েছিল হম সময়ের পরীক্ষাটা pass করেছিলাম যে অনেক্ষন বসিয়ে রেখেছে তারপরে ডেকেছিল। তারপরে তো হম আমাকে যখন direct বলছে যে তুমি যে এই যে পাঁচতলায় এসেছো কত কত সিঁড়ি part ভেঙে এসেছো? তখনই আমিতো ঘাবড়ে গেছিলাম যে হুট্ করে কতটা বলবো? বললে যদি এক্ষুনি count হম হম করে গুনে গুনে আমাকে বলে যে তুমি গুনে আসো আরেকবার। ওই জন্য সেরম কিছু আর বলতে পারিনি। আমি বললাম এটা পারছিনা যেহেতু আমি পড়িনি আর তাছাড়া এমনি অনেক কিছু প্রশ্ন করলো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 আবার আমাকে এমনি হম just এমনি knowledge কিছু জিজ্ঞাসা করলো। যে হম আমাদের মুখ্যমন্ত্রী বা নেতা উম এরকম অনেককিছুই জিজ্ঞাসা করেছে। তো সেগুলো ঠিকঠাক উত্তর দিয়েছিলাম। উম তারপরে আবার বলছে যে, ওদের অনেকক্ষন সমস্যা তোমরা নতুন ঢুকছো। আহ আমাদের এইখান থেকে কিছু একটা কাজ করতে গেলে কিছু কম্পিউটারে কিছু certificate লাগে। তা আমি বললাম কি আমি কম্পিউটার শিখেছি। তো এরকম ব্যাপার আছে। আহ কার পাস্ হম কাছাকাছি থেকে শিখেছি, বলছে না এখানে আই এফ এস এর logo থাকতে হবে।

বলছে হ্যাঁ আহ তো ঠিকই আছে তো এখন থেকে শিখে নাও। তারপর বলছে যে এটা আলাদা ভর্তি হতে বললাম হম হ্যাঁ ঠিকাছে? কোনো ব্যাপারই নয় ভর্তি হবো। যেহেতু আমার কাজটা লাগবে তো কাজের জন্য যদি ওটা করতে হয় তাহলে করি। তো বোলছে এক্ষুনি হম পঞ্চাশ হাজার টাকা লাগবে। আমি বলি এটাই তো তোমরা ভুল কাজ করছো। কি এত টাকা হ্যাঁ নিচ্ছো সেটার এখানেও টাকার demand করছে। হ্যাঁ এখানেও টাকার demand করছে। যে কম্পিউটারে ভর্তি হবো তার জন্যও টাকার demand করছে। আমি বলি না না এত টাকা আমরা পারবো না। যদি এটা অল্প স্বল্পর মধ্যে কিছু হয় তাহলে নয় আমি চেষ্টা করতাম। বলছে না না এটা অল্প কিছু হবে না। এটাই course এর fees তো এটাই দিতে হবে।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

Form fill up করবো ভাবছি কিছু একটা কাজ। কোনোরকম কাজ মধ্যে আবার form fill up করতে হবে। এরকম অবস্থা? এরকমও হয়? হম পঞ্চাশ হাজার টাকা demand করছে কম্পিউটার course করার জন্য। হ্যাঁ এত টাকাই fees করছে। ও বলছে ওরা বলছে চাইছে যে, হ্যাঁ তোমরা যে কম্পিউটার গুলো শিখেছো ওগুলো কোনো কাজ হবে না। আচ্ছা বলছে আই এফ এস logo থাকতে হবে। আর ওরকম অনেক কিছু থাকতে হবে সেটাই main. Actually main উদ্দেশ্য ওদের ওটা নয় ওটা হচ্ছে কি? ওদের টাকাটা নিয়ে তবে তোমাকে কাজটা দেবে। ব্যাপারটা এটাই ব্যাপারটা এটাই আছে। তারপরে কি আছে? ওরা দুটো কাজ একসঙ্গে করবে চাকরিও করাবে, হ্যাঁ টাকাও নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দুটোই করাবে একসাথে। তো ওখান থেকে আমি বললাম একসঙ্গে দুটো যে হ্যাঁ। তো আমি বললাম হ্যাঁ করবো বলে আমি ওখান থেকে চলে আসার পরে আমাকে ফোন করেছিল। যে বলছিলো তোমার তো ভালো ranking করেছো। তো তুমি এসে আহ দেখা করো আমাদের এখানে। যেহেতু তুমি ভর্তি হওয়ার হম হম কথা বললে। তা আমি বললাম না না হম ভর্তি হবো না, কারণ বাড়িতে অবস্থা খুব খারাপ আমি যেতে পারছি না। এত টাকা অনেকটা demand করে ফেলেছো তোমরা। তো আমি যেতে পারছি না। তাহলে ওইটাই তো ব্যাপার আছে পড়াশোনা করলে মানে ভালো করে করলেও এরকম এরকম অবস্থা। মানে বলছে যে ওইখান থেকেই করতে হবে। তাহলে পড়াশোনা এরকম করে লাভটা কি? হম এখন এইটাই আছে পড়াশোনা বলতে সকলেই pass করছে মানে এ করছে না সকলেই পড়াশোনাটা করছে। যার জন্য চাকরির এ গুলো হম কমে যাচ্ছে আসতে আসতে। হম তখন অল্প লোক যখন মানে পড়াশোনা করতো অল্প লোকেই কাজ পেতো। এখন যদি সকলে একসাথে যদি পড়াশোনা করে একইরকম ভাবে সকলে বি এ pass করে complete করে। তো সকল কে চাকরি দেওয়া অসম্ভব হয়ে যায়। সব থেকে ভালো, হম তারথেকে ভালো তো একটা কাজ করা উচিত আমাদের। চুপচাপ আই টি আই করে, কোনো জায়গায় apply করে, বিশ কুড়ি পঁচিশ হাজার টাকা চাকরিতে ঢুকে যাওয়া। হ্যাঁ এটা এটা খারাপ idea বলতে পারবো যে আমি আই টি আই করছি। হ্যাঁ এটা খারাপ idea নেই। এইখানে আই টি আই এর মধ্যে এখন যে কেউ আই টি আই করার মতো কেউ কাজ নাই পাক নিজে কিছু করতে পারবে। যদি technical line হম এ কিছু ঢোকে তাহলে নিজে কিছু করতে পারবে। ওটাই ওটাই আমি বলছি যে, যা কিছু না করুক minimum একটা degree থাকবে। কি হ্যাঁ আমি job টা নিয়ে নেবো যখন হোক লাগবে। হম হম হম এরকম ব্যাপার। যা কিছু না হোক আমার কাছে একটা degree আছে আমি job টা নিয়ে নেবো। হ্যাঁ আই টি আই করলে সবই তো আই টি আই এর ক্ষেত্রে যদি তুমি normal ভাবে ভর্তি হওয়া যায়। তবে মানে কেউ আমাদের যেমন যে certificate দিয়ে যেটা online এ form fill up করে ভর্তি হওয়া যায়। তাহলে কিছু টাকার হম হম charge পড়বে। হয়তো চারশো থেকে পাঁচশো টাকার charge পড়বে ভর্তি হতে। আর যদি তুমি হম chance না পাও, তাহলে হচ্ছে আলাদা ভাবে তোমার অন্তত course এর উপরে fees পড়বে। ধরো হম দশ হাজার টাকা হতে পারে, পনেরো হাজার হতে পারে কুড়ি হাজার হতে পারে। বিভিন্ন ধরণের fees করা আছে হম ওদের হাতে। তো আমিতো ভাবছি ওটাই করতে হবে যে, একটা কোনো কাজে করতে গেলে আই টি আই টাই করতে হবে এখন ওটাই তো সবকিছু কাজ চলছে। তো ওটাই করলে better হবে মনে হয়। কাজের ক্ষেত্রে হোক বা যেকোনো ক্ষেত্রে হ্যাঁ কি আছে ভাই ঠিকই বলেছিস তুই একদম। এরকমই করলে ভালো হয়। ঠিকাছে চল তাহলে রাখছি আমি। ঠিকাছে? আবার কথা হবে তোর সঙ্গে ভালো করে। চো bye হ্যাঁ রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ bye. Hello আসসালামওয়ালিকুম। ওয়ালিকুম আসসালাম, কেমন আছেন?

জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ অনেক দিন পর কথা হচ্ছে। উম জি আসলেই তাই। আজকে আমরা উম কি নিয়ে কথা বলব? আহ আজকে আমরা আসলে আমাদের দেশে যেহেতু ষড় ঋতুর দেশ আমরা weather নিয়েই কথা বলি না হয়। হ্যাঁ খুবই ভাল topic খুব সুন্দর একটা topic আমি এটা নিয়ে কথা বলতেই পারি।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

ছয় ঋতুতে ছয় রকমের সৈন্দর্য আমরা উপভোগ করি যেটা আহ পৃথিবীর অন্যান্য অঞ্চল গুলো পায় না, আমরা ভারতবর্ষ মোটামুটি বেশির ভাগ মানে এই ঋতু গুলো উপভোগ করার সুযোগ পাই। জি জি আসলে আমাদের দেশে যেরকম এ ছয়টা ঋতু আছে আসলে অন্যান্য দেশে কিন্তু এরকম নেই আমাদের দেশটাই আসলে আহ আপনি যদি একটা জিনিস দেখেন যে আমাদের দেশে একমাত্র ছয়টা ঋতু হয়।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

না না আসলে, আমার এ সম্পর্কে সত্যি বেশি জানা নেই, ঋতুর পর একটা ঋতু সিরিয়ালে আসে যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এই যে ছয়টা ঋতু আসে দুই মাস দুই মাস পর পর এরকম আসলে অন্য কোন দেশে আসে না। যেমন আমাদের ভারতবর্ষ আহ তাদের এখানে মনে করেন আহ অনেকগুলা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র গুলোর মধ্যে কিছু রাষ্ট্র আছে আহ খুব গরম থাকে যেমন মরুভূমিতে যেরকম গরম থাকে। সেরকম গরম থাকে আবার কিছু রাষ্ট্র আছে যেগুলোতে মনে করেন আহ বরফ, বরফের দেশ গুলোতে যেরকম থাকে এরকম ঠান্ডা,

আসলে উম বাংলাদেশের মতো এরকম সুন্দরভাবে পরিপাটি করে ঋতুগুলো অন্য কোন দেশে সাজানো নাই, এটাই আপনি বোঝাতে চাচ্ছেন তো উম হ্যাঁ একদমই তাই। আসলে, দেখলে তো উন্নত দেশগুলো হয় গ্রীষ্মপ্রধান অথবা শীত প্রধান এরকমই হয়ে থাকে হম তাদের বারো মাসের মধ্যে দেখা যায় যে আট নয় মাস দশ মাস পুরোপুরি গ্রীষ্মপ্রধান। অন্য দুই একটা মাস আলাদা কিছু হলো বৃষ্টি বা শীতআর যেগুলো শীত প্রধান সেগুলো তো একই রকম দুই তিন মাস শুধুমাত্র অন্য কোন ঋতু হল থাকলো আর বাকি পুরোটা সময়ই শীত। আহ বা বরফাছন্ন থাকে উম এজন্য আ~ আমাদের মত এত উপভোগ করতে পারেনা weather টাকে। এটাই আসলে আহ মূল কথা যেমন আপনি দেখেন আমাদের আহ ভারতবর্ষের পরে নেপাল ভুটান যেসব দেশগুলো আছে আহ তারা কিন্তু একবারে আহ বরফে আছন্ন থাকে। তাদের এখানে সবসময়, ঠান্ডা অথবা আহ যেই বরফ শীতকাল আমাদের এখানে শীতকালে তো হয়তোবা আমরা আহ এত ঠান্ডা পড়ে না বরফ পড়ে না যদি ঠান্ডা পড়ে ঠিক আছে কিন্তু বরফ পড়ে না কিন্তু তাদের এইখানে,

আসলেই তাই একদমই তাই আবার আর একটা আপনি খেয়াল করবেন যে এই যে বৈশিক পরিবর্তন হচ্ছে যে জলবায়ু আহ এতে কিন্তু আমাদের দেশের, আহ weather এর ওপরে যেমন প্রভাব আহ ফেলছে ঠিক তেমনি সারা বিশ্বের weather ও change হয়ে যাচ্ছে আহ আগে আমরা যেরকম দেখতাম normally যে গ্রীষ্মের পরে বর্ষা আসে তারপরে শীত।

বর্ষাটা একটু পরে পরে চলে গেল বা শীতটা একটু পরে চলে আসলো আহ আমরা ছোটবেলায় দেখেছি যে অক্টোবর আসলেই শীত শীত আবহাওয়া চলে আসে। কিন্তু এখন অক্টোবর কেন নভেম্বর কেন ডিসেম্বরের দিকে শীতের আমেজ আমরা একটু একটু পাই। আহ আবার আর একটা জিনিস দেখবেন যে আগে কিন্তু গ্রীষ্মকালে শুধু গরমই থাকতো শীতকালে শুধু ঠান্ডাই থাকতো কিন্তু এখন কিন্তু আহ year পরিবর্তনের কারণে এগুলো আসলে জলবায়ুর আসলে বিভিন্ন, পরিবর্তনের কারণে এগুলো হয়ে থাকে কিন্তু শীতকালেও মাঝেমধ্যে বৃষ্টি হতে দেখা যায়। হম হ্যাঁ একদমই ঠিক বলেছেন। যে শীতকালে আহ কোন বৃষ্টি হবে না কিন্তু এখন প্রায় সময় দেখা যায় যে শীতকালেও বৃষ্টি হচ্ছে, কিছুদিন পরপর বৃষ্টি হচ্ছে আবার গরম কালে হঠাৎ একবারে বৃষ্টি নাই বললেই চলে। কি বিভিন্ন রকম change, এগুলার আসলে মূল কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষরাই আসলে এগুলার আহ কারণ হয়ে দাঁড়াচ্ছি। কারণ আপনি দেখেন যে আমাদের যে সব গ্রাম অঞ্চল আছে সেসব গ্রামাঞ্চলে এইসব রাস্তাঘাট তারপর ঢাকা শহরে। বিভিন্ন জায়গারই আর কি গাছপালা আহ কেটে তার building ঘরবাড়ি বিভিন্ন জিনিস নিজেদের প্রয়োজন মিটাতে নিজেদের প্রয়োজন মিটাতে যেয়ে এই যে প্রাকৃতিক যে ক্ষতিটা করছে আমাদের দেশের,

আহ আহ শুধুই তাই এই কারণেই দেখবেন যে এখন আমার কাছে মনে হয় যে ষড়ঋতুর দেশ না বাংলাদেশে তিনটা ঋতু হয়ে গেসে আহ গ্রীষ্ম বর্ষা আর শীত।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 হ্যাঁ, আসলে এই যে গ্রীষ্ম বর্ষা এসব ঋতুর থেকে কিন্তু হেমন্ত শরৎ এই ঋতু গুলোই সবচেয়ে উপভোগযোগ্য ঋতু ছিল কারণ এইসব সময়গুলোতে শীতও লাগতো না বেশি গরম লাগত না।

উম এটা তো এই যে বললেন যে আমাদের সাধারণ মানুষেরই দোষ। আমাদের আহ কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরাই নিজেদের পরিবেশ টাকে দূষিত করছি weather change করে দিচ্ছি।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 কুলুষিত হচ্ছে তো সেখান থেকেই আজকের এই অবস্থা আহ তারপরে মরু অঞ্চলে মেরু অঞ্চলের যে বরফ আছে সেটা গলে যাচ্ছে সূরা তৈরীর পানি ফুরিয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন দিক গুলো থেকেই দেখে বোঝা যাচ্ছে যে না আসলেই আমাদের weather টা পুরোটাই damage করছে। জি জি এগুলা কিন্তু আসলেই যে জলবায়ুর যে তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধির কারণে কিন্তু আসলে এই যে জিনিসগুলো হচ্ছে এই যে আপনি বললেন কিছুক্ষণ আগে যে মরু অঞ্চলের বরফগুলো গলে যাচ্ছে। এসব বরফগুলো কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধির কারণেই হচ্ছে ইদানিং। খবরে দেখাই ছিল যে আহ বরফ গলে এলাকা ডুবে যাচ্ছে আর কি বিভিন্ন যে~যেসব নিচা দেশগুলো আছে এগুলোর কিছু অংশ ডুবে যাচ্ছে। কিছুদিন আগে আপনি জানেন নাকি এরকম,

আমাদের হাদিসে কিন্তু আছে যে হম আছে যে কিছু কিছু ভারতবর্ষের মানে এই জায়গাটাতে উত্তরাঞ্চল পৃথিবীর উত্তর দিকে কিছু জায়গা একসময়,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 নিচু স্থানগুলো ডুবে যাবে তো সেখান থেকেই অনেকটা সেই ভবিষ্যৎ বাণীর দিকে কি আমরা এগিয়ে যাচ্ছি না? জি জি আসলে আমাদের আহ যে ধর্ম ইসলাম ধর্মের মধ্যে আমরা আসলে কোরআনকে সবসময় আমরা মনেপ্রাণে বিশ্বাস করি এবং এটাকে মানি তো আমাদের চোদ্দশো, বছর আগে যেরকম আরকি চোদ্দ হাজার বছর সম্ভবত যেরকম কোরআন শরীফে যেরকম বলে গিয়েছে তারা। ঠিক সেরকমই হচ্ছে দিন দিন ধীরে ধীরে সেদিকেই আগাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ আসলেই তাই একদমই সেরকমই হচ্ছে। আচ্ছা যাই হোক এখন এখন তো শীতকাল এই এই weather টা আপনার কেমন লাগে? জি আসলে শীতকালে আমার কাছে অন্যান্য যে weather গুলা আছে সেগুলো থেকে ভালই লাগে কারণ গ্রীষ্মকালে প্রচুর গরম থাকে সেই সময় আসলে কোন কাজকর্ম সবকিছুতেই, খুব আলসেমি লাগে, এছাড়া বর্ষাকাল খুব স্যাঁতস্যাঁতে থাকে আর আমাদের দেশ হচ্ছে নিচু দেশ সেই অনুযায়ী বর্ষাকাল হলেই মনে করেন একদিন পরপরই রাস্তাঘাট, ভিজে থাকবে হম হম মানে পানি জমে থাকবে কাদা হবে। আর যেহেতু ব্যবস্থাপনা খুব একটা উন্নত না এটা আমাদেরকে সহ্যকরে নিতে হয়। এই যে, আসলে আসলে শীতকালটাই মোটামুটি ভালো লাগে বর্তমান যে, হ্যাঁ একদমই তাই ঠিক বলেছেন আর শীতকালে তো একটা উৎসব উৎসব আমেজ থাকেই যেটা আমারও খুব বেশি ভালো লাগে আর এ সময় পিঠাপুলির একটা আমেজ থাকে তারপরে, শীতে আমরা ছোট থেকেই দেখে আসছি যে হচ্ছে ডিসেম্বর মাস মানেই হচ্ছে বার্ষিক পরীক্ষা, পরীক্ষা হয়ে যাবে বচ্ছা দের সবার ছুটি সবাই একত্রিত হব নানাবাড়ি বা দাদা বাড়িতে।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 এত বেশি মানে আমাদের তো শীত কিন্তু তাদের তো তুষারপাত হয় এত বেশি তুষারপাত হয় যে তারা এই ধরনের মজা নেওয়ার আসলে সুযোগটাই পায় না।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 সে সব জায়গাতে এত তুষারপাত হয় এবং এত ঠান্ডা প্রবন থাকে যে তারা যেসব জিনিস নিয়ে ওখানে যায় শুধু মানুষটাই আর কি চলাচলের যোগ্য থাকে আর সবকিছু বরফ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আর এবার তো দেখা গেল যে আর অন্যান্য উম একটা আমি একটা article দেখলাম যেখানে বলেছে যে গত পঁয়তাল্লিশ বছরের, তুলনায় এবছর সবথেকে বেশি শীত পড়ল। আহ দেশে এবং অনান্য দেশগুলোতেও সবথেকে বেশি তুষারপাত হচ্ছে আহ যেটা record পরিমাণ।

পঁয়তাল্লিশ ছরের মধ্যে এবারই হয়তো সম্ভবত আমার দেখা মতো এবারই সবচেয়ে বেশি শীত পড়তেছে আহ যেহেতু আমরা আহ ঢাকা শহরে থাকি সব সময় গরমই থাকে কিন্তু অন্যান্য সময়ের তুলনায়, প্রচুর ঠান্ডা লাগছে মনে হচ্ছে যে গ্রাম অঞ্চলে আছি এরকম লাগতেছে। হ্যাঁ এই আসলে এটা সবাই বলছে যে এত মানে জলবায়ুর এত বেশি পরিবর্তন হয়ে গেছে আহ এখন শীতটা ঢাকা ঢাকা বাসটিকেও কাঁপিয়ে তুলছে। জি জি তাহলে এবার চিন্তা করুন যে যারা ঢাকার বাইরে আছে আগে মানুষ, আহ শীত উপভোগ করার জন্য গ্রামের বাড়িতে যেত ওই যে যেটা বললাম না নানার বাড়ি দাদার বাড়ি তারা শীত উপ~ উপভোগ করার জন্যই কিন্তু যেত সেখানে। পিঠার উৎসব আছে তার পাশাপাশি। তো সাধারণত শীতটার জন্যই যেত সেখানে। হম জি আহ আমি মূলত উত্তরাঞ্চলের মানুষ তো তাহলে উত্তরাঞ্চলের মানুষদের অবস্থাটা একবার চিন্তা করে দেখুন আমরা কিভাবে আছি। জি জি উত্তরাঞ্চল তো সবসময় আসলে ঠান্ডা প্রবল থাকে, তো সেই অনুযায়ী ওই এলাকাতে, প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আহ ছয় সাত আট degree এইরকম করে চলছে সূর্যের দেখা নেই। তাহলে তো সেখানকার মানুষ, মানুষ তো ঘর থেকেই বেরোচ্ছে না।

আপনাদের ওইখানে আহ কি রোদ উঠে নাকি সারাদিনই নাকি সারাদিনই ঠান্ডা? না সারাদিনে সেরকম রোদ বলতেই নাই যদিও সেই রকম একটু মনে হয় যে হ্যাঁ আকাশটা পরিষ্কার লাগছে এতটুকুই, কিন্তু সেই ভাবে তাপ দেওয়ার এত রোদ না তাপ ছাড়া রোদ। একটু মনে হল যে না একটু পরিষ্কার হলো আকাশটা এতোটুকু। জি জি বুঝতে পারছি। record পরিমাণ পরিমাণ ঠান্ডা যাচ্ছে যাই হোক।